রয়েছে এইরকম এ. টি. এম. এর পাশে রয়েছে একটি রাস্তা।

এখানে দুটি এবং তারও বেশি অট্টালিকার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এবং অট্টালিকাগুলো রয়েছে।

সুন্দর রঙিন পশুপাখি এবং প্রাণী চিত্রিত মিশ্রিত একটি --

প্রাকৃতিক সম্পদ যা গড়ে তোলা হয় প্রাণী উদ্ভিদ আদির--

একটি সুন্দর নির্মল পরিষ্কার-পরিচ্ছন্ন এ.টি.এম. -এর চিত্র তুলে ধরা হয়েছে এখানে।

এবং এর সাথেই রয়েছে একটি সুন্দর লাল রঙের গাড়ি এবং তার পাশে রয়েছে একটি লোহা।

এখানে একটি নির্মল এবং ভালো এ. টি. এম এর চিত্র তুলে ধরা হয়েছে যে এ. টি. এম টির পাশেই একটি সুন্দর পাখা লাইট জাতীয় কিছু।

খাদ্য এখানে সহজ লভ্যের মাধ্যমে পাওয়া যায় এবং এই পশু গুলো তাদের নিজের প্রয়োজনে যতটা প্রয়োজন ঘাস খায়।